পাশে রয়েছে চার তলা বিশিষ্ট একটা বড়ো ইমারো-- সামনে থেকে চলে গেছে একটা কংক্রিট -এর রাস্তা।

অনেক যুগ আগে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগের তৈরি এক সুন্দর-অ --

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা ।

এটা একটা অডিটোরিয়াম যেখানে কোনো সো কিংবা কোনো ম্যানেজমেন্ট এর ওয়েলফেয়ার চলছে।

নিচ থেকে গার্ড ওয়াল চলে গেছে।